যেমন টা আমরা দেখতে পাচ্ছি সময় টা এখন সকাল বেলা একটি বড়ো বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে দেখো যেখানে একজন সাইকেল --

সিলিং -এ কিছু এ.সি. এবং কিছু লাইট দেখতে পাওয়া যাচ্ছে--

যেমন টা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সময় টা এখন সকাল বেলা। একটি দোকানে নির্মাণ এর কাজ চলছে এবং কিছু বাঁশ বাধা আছে দেখতে পাওয়া যাচ্ছে। একটা বড়ো পো --

একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং টার পেছনে অনেক ঘর বাড়ি এবং কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে আকাশে সাদা মেঘ দেখতে পাওয়া যাচ --

যেমনটা আমরা দেখতে পাওয়া যাচ্ছে সময় টা এখন সকাল বেলা। এখানে কিছু ইলেট্রিক এর পোল দেখতে পাওয়া যাচ্ছে। যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই হয় এবং--

যেমন টা আমরা দেখতে পাওয়া যাচ্ছে সময় টা এখন সন্ধে বেলা একটা বড়ো হলঘরের ভেতরে দৃশ্য খানি দেখতে পাওয়া যাচ্ছে যেখানে কিছু সিলিং -এ

দেখ কিছু মেশিন ও দেখতে পাওয়া যাচ্ছে এবং চারিদিক টা প্রাচীর দিয়ে ঘেরা দূরে কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে।

ও পুরোটে ব্যারিকেট দিয়ে ঘেরা দেখতে পাওয়া যাচ্ছে। আকাশটা ঘন নীল দেখাচ্ছে। চারিদিকে অনেক মানুষ জন দেখতে পাওয়া যাচ্ছে এখানে ।

যেমন তা আমরা দেখতে পাওয়া যাচ্ছে সময় টা এখন সকাল বেলা ।একটি ছোট ঘর দেখতে পাওয়া যাচ্ছে এবং ঘরের সামনে কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে।